কিছু টেবিল এবং চেয়ার রাখা আছে যার রং সাদা এবং কালো।

পিছনে একটি বাড়ি আছে এবং সাইড -এ আরও দুটি বাড়ি আছে।

একটি সবুজ রঙের গেট আছে এবং পার্কটির ভেতরে কিছু গাছপালা আছে এবং গাছপালার ফাঁক দিয়ে কিছু আকাশ দেখা যাচ্ছে।

এটি একটি জিমের ভেতরের দৃশ্য যেখানে কিছু জিমের সরঞ্জাম রাখা আছে।

এটি একটি হল ঘরের ভেতরের দৃশ্য।